এবং ঠিক তার দ ডানদিকে একটি রাস্তা চলাচল করার রাস্তা আছে।

এবং অনেক জিনিসপত্র এখানে আছে।

আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি একটি পেট্রোল পাম্প এবং পেট্রোল পাম্প এর ঠিক পাশেই--

এটি একটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিছু বাইক দাঁড়িয়ে আছে এবং ঠিক তার উপরে একটি--